পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উতিত। তাতে আমাদের দেশের জন্য অনেক ভালো।

এটি একটি আমূল কেয়ার এবং পিজ্জার এর দোকান বলেই মনে হচ্ছে।

সামনে অনেক গুলো বেলুন রয়েছে। খুব ভাল লাগছে দেখে। সামনে অনেক ধরণের বাইক ।

সাস্থ্যশীল বলে মনে হচ্ছে। আর পেয়ারাটিও বেশ সুন্দর বলেই মনে হ--

এখানে বিভিন্ন ধরণের ফুল রয়েছে। ফুলগুলো অনেক বড়ো বড়ো। খুব সুন্দর পরিবেশের জন্য ফু-ফুল খুব সুন্দর একটি জিনিস। খুব ভালো লাগলো।

মাঠের মধ্যে ছোট ছোট অনেক গা-আছ রয়েছে। পরিবেশটা বেশ পরিষ্কার জনক। দেখে ভালোই মনে হচ্ছে।

পুর ফ্রেশ এন্ড টেস্টি । এখানে খুব সুন্দর এবং--

দোকানটিও খুব পরিষ্কার পরিছন্ন দেখেও খুব ভালো লাগছে ভালো লাগছে।